meet the gimp এর tutorial আপনাদের স্বাগত
এই টিউটোরিয়াল উত্তর germany bremen rolf steinort দ্বারা নির্মিত
একটি ইমেলের সাথে এখন tutorial শুরু করি যা আমি পেয়েছি
আমি এই email david ভ্যানসলনের থেকে পেয়েছি এবং সে আমাকে জিজ্ঞাসা করেছে gimp এ geometries সাথে সহজ পরিসংখ্যান কিভাবে আঁকে
সুতরাং সবচেয়ে সরল উপায় দিয়ে শুরু করি অর্থাৎ সরল রেখা সাথে
একটি সরল রেখা আঁকা কঠিন হতে press কিন্তু আপনি যদি এখানে একটি বিন্দু বানিয়ে shift key টেপেন এবং আরেকটি বিন্দু বানান তাহলে সহজেই একটি সরল রেখা আঁকতে পারেন
সুতরাং এগুলি সরল রেখা
আনডু করতে ctrl + z টিপুন
বর্গক্ষেত্র একটু বেশী জটিল
toolbox যান এবং rectangle tool নির্বাচন করুন
aspect ratio কে 3 by 3 রাখুন
তাই এটি বর্গক্ষেত্র হওয়া উচিত
আমার কাছে একটি বর্গক্ষেত্র চয়নিত রয়েছে তাই edit এবং stroke selection a যান
আমি এখানে কিছু পরিবর্তন করতে পারি
আমি line প্রস্থ নিশ্চিত করতে পারি বা আমি paint tool ব্যবহার করতে পারি এবং paint tool paint brush চয়ন করি এবং stroke এ টিপি
এখানে আপনার কাছে বর্গক্ষেত্র রয়েছে
আমি এই বর্গক্ষেত্র ভরতে চাইলে easy সহজ শুধু এখানে colour pallet এ যান এবং কালো রঙ বর্গক্ষেত্রে drag করুন
একই পদ্ধতি উপবৃত্ত নির্বাচন করেও করা যেতে পারে
আমি উপবৃত্ত চয়ন করতে পারি এবং edit এ যান এবং stroke selection নির্বাচন করুন
আরো জটিল পরিসংখ্যানের জন্য path tool চয়ন করুন
আমি পয়েন্ট তৈরী করে path বানাতে পারি এবং আমি অন্তিম পয়েন্টে টিপলে আমার path শেষ হয়ে যায়
তারপর edit এর জন্য এখানে যেতে পারি এবং যেমনকি আপনি দেখছেন এই হ্যান্ডলগুলি রূপান্তর করা শুরু করতে পারি
আপনি এটি অনুশীলন করে বুঝতে পারেন
easy খুব সহজ
অন্তিম জিনিস the আমি করতে চাই the হল stroke the path
আমি এখানে একই বিকল্প পাই এবং stroke a টিপলে একটি সম্পূর্ণ line পাই
এটি সরল রেখা নয় কিন্তু সম্পূর্ণ line
এই সপ্তাহের জন্য এতটাই ছিল
আরো তথ্যের জন্য